কিছুটা জায়গা নিয়ে জমি আছে আর কিছুটা হচ্ছে বাগানের মত করা সেটি আবার রেলিং দিয়ে ঘেরা আছে।

সেলুনে একজন চুল কাটতে এসেছে। আর সেলুনের লোক তাকে চুল কেটে দিচ্ছে ।

কিছুটা জায়গা নিয়ে অনেক বাচ্চা-আ--

এখান দিয়ে লোক চলাচলের করার জন্য --

গেটের লাইট -গুলি হচ্ছে রেড আর গ্রিন ।

এ.টি.এম. সাধারণত সব মানুষই গিয়ে থাকে টাকা তোলার জন্য।

অ-অনেক জামা কাপড় শুকতে দেওয়া আছে। আর দুটো ছেলে দাঁড়িয়ে আছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্র লোক --

তার সামনে দেখাচ্ছি যাতে প্লেন -এর ভেতর থেকে --

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি স্বাস্থ্য দপ্তরের অফিস ।

আর হোয়াইট কালার দিয়ে এই মন্দিরটি রং করা হয়েছে মন্দিরটি খুব সুন্দর আর খুবই বড়।

তাই কোনো ভিড়ভাট্টা জমায়েত লোকজনের নেই।

এখানে অমরা দেখতে পাচ্ছি একটি রাস্তার মোড়ের ওপর কি--

আর এ পোস্ট অফিস এখন ওপেন আছে। আর পোস্ট অফিস টি--

তাই এই বাজারটিতে অনেক লোক এসে জমায়েত হয়েছে।

বরফে সাধারণত আমাদের খুবই ভালো লাগে।

গিয়ে থাকি বা সব কিছু পেয়ে থাকি সেটা আমরা সবাই জানি--

অনে সব রকমের বুক এখানে রাখার জন্যে এখানে--

এটি একটি গ্রাম্য পরিবেশ। গ্রাম্য প্রা পরিবেশ সত্যি খুব মনোরম অপূর্ব দৃশ্য--

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জিম করার জায়গা।

এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক উঁচু--

এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ছেলে চেয়ার -এর ওপর বসে আছে।

কিছু ছাগল এখানে দাঁড়িয়ে আছে।

খুব সুন্দর ভাবে ডেকোরেশন করছে বেলুন দিয়ে।

সার্ভিস সেন্টার -টাও অনেক বড়।

আর তার পাশেই একটি দোকান আছে আর একজন ভদ্রলোক ছবি তুলছে।